আর নীচে অনেকগুলো বাইক টাইক রাখা আছে একটা সাইডে।

টো আসে টুকটুকও আসে প্লাস সাইডে একটি ইলেক্ট্রিকের পোল আসে যার উপরে তার টার আসে একটা লাইটও আসে।

দরজার মধ্যে অনেক ব়্যাক ব়্যাক কইব়্যা কিসু ফাঁকও আসে।

যা খুব নিট অ্যান্ড ক্লিন আর ভিতরে ইন্টেরিয়রটা পুরো সাদা উপরে ফ্যান লাগানো আসে।

ঠিক সাইডে ওয়ালের সামনে একটা ফায়ার এক্সটিংগুইশারও আছে।

এটা একটা বিল্ডিং কিংঙ্গা কোনো একটা অ্যাপার্মেন্টের গেটের ছবি।

দোকানের সামনে দেখা যাইতেছে যে একজন লোক বইয়া রয়েছে যে মালিক সাদা একটা টি-শার্ট পইরা।

এটা একটা বাস স্ট্যান্ডের ছবি যা রাতের বেলা নেওয়া হইসে।

জলটল পড়তাছে প্লাস অনেক ধরনের গ্রিনারী ট্রিনারী আছে।

আর বাকি সব খালি।

আর স্পেশ্যালি এই ছবিটা রাতেরবেলা নেওয়া হইতাসে কারণ লাইটের ছবি আইতাসে।

যা দিনের বেলা নেওয়া হইসে পিছনদিকে অনেক কিছু দেখা যাইতাসে গাছ আকাশ এইগুলি।

এটা একটা এয়ারপ্লোটের কিংবা এয়ারপোর্টের ছবি যেখানে একটা প্লেন ল্যান্ড করতাসে কিম্বা উড়ার লগে রেডি হইতাসে।

প্লেনটা একদমই সাদা বাট পিছনে একটু জায়গা লাল আসে।

এটা একটা বিদ্রোহী মন্তহ নিবাসের ছবি।

খুবই সুন্দর ডেকোরেটেড একটা রেট্টু রেস্টুরেন্টের ছবি যা ভেতর দিয়ে নেওয়া হইসে।

বিল্ডিংটা খুবই সুন্দর খুবই ডিজাইন করে ক্রিশ্চান ক্যাথলিক্সভাবে বানানো।

বিল্ডিংয়ের অনেক দূরে একটা টাওয়ারও দেখা যাইতাসে বিল্ডিংয়ের ঠিক আগে একটা ঝিলের মতো জলাশয়ও দেখা যাইতাসে।

আর সবদিকে শুধু গ্রিনারী আর গ্রিনারী অনেক জঙ্গলও আসে।

এটা একটা সবজি বাজার যেখানে সবজি বেচার লাইগা অনেকজন লোক বইয়া রয়েছে।

আর বিল্ডিংয়ের সামনে এই সবগুলো বইসে--